এখন এই রকম চোদ্দো চল্লিশ হয়ে গেছে তালে এবার তালে রেখেদি আস্তে আস্তে হু টা টা

এই বেড়ানোর নেশাটা আমার বাবার হাত ধরে সেই দু'বছর বয়স থেকে আমি বাবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি তো সেগুলো আমার স্মৃতিতে খুব একটা নেই কারণ অত ছোটবেলায় আহ কি করেই বা মনে থাকবে আহ বাবা যেহেতু আহ খুব সেই photo গুলো তুলে রাখতেন সেই photo তোলার আহ থেকে আমি কোথায় কোথায় বেড়াতে গেছিলাম বিভিন্ন জায়গায় বেশি হরিদ্বার দিল্লি আগ্রা শ্যামলী পাল চাঁদিপুর তারপরও যখন আমি এ পঞ্চম শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে পড়ি তখনো বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি সেগুলো মনে আছে কিন্তু অল্পবিস্তার সব সব থেকে বেশি যেটা মনে আছে সেটা আমি প্রথম যেবার সিমলা মানালি অমৃতসর বেড়াতে গেলাম সেই ধারণাটা বেড়ানোটা ভীষণ রকম ভালো হয়েছিল তো আমাদের বাড়ি ছিল গুপ্তিপাড়া, গুপ্তিপাড়া বলতে পারো একটুখানি আহ কাটোয়ার দিকে সেখানে ট্রেন আহ যাতায়াতের ব্যবস্থা খুব একটা ভালো নয় সেখানে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল আমরা রবিবার দিন বেরিয়েছিলাম সকাল বেলা সাড়ে সাতটার সময় বেরিয়ে পড়েছিলাম যথারীতি পৌছালাম আমরা হাওড়া হাওড়া তে হাওড়া তে অনেকক্ষণ আহ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা সেই সেদিনকে ট্রেন ধরে গেলাম হচ্ছে তোমার অমৃতসর অমৃতসরে পৌঁছে আমরা যে hotel এআহ ছিলাম তার নাম হচ্ছে airline সেখানে খাবারদাবার করে পরের দিন তো আমরা আহ ঘুরতে বের হলাম আশপাশটা ঘুরলাম, রামবাগ বলে একটা জায়গা ছিল একটা রাজার museum ছিল বিকেল বেলা সাড়ে চারটের সময় বন্ধ হয়ে যায় বলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা সেটা দেখতে চলে গেলাম দেখে বেরিয়ে এসছি দেখছি একটা অদ্ভুত রকম লম্বা লম্বা ফল বিক্রি হচ্ছে যেটা আমরা কোনদিন সাধারণত পশ্চিমবঙ্গে দেখতে পাই না তো খুব অদ্ভুত লাগলো ফলটা দেখে এবং বিশাল বড় এবং লম্বা সরু তো ওখানে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যেটা কি নাম এই ফল টার ওরা বলল কাকড়ি, বেশ ভালো লেগেছিল খেতে একটা নতুন জিনিস তো সবকিছু ভালো লাগে তবে স্বাদ এটা অনেকটাই আমাদের এখানে যে শসা পাওয়া যায় সেরকম তো এটা বা মূলত যে কথাটা বলব সেটা হচ্ছে স্বর্ণমন্দিরের কথা পরের দিন গেছিলাম স্বর্ণ মন্দিরে মানে যেটা আমার কাছে উম ওই বয়সে ভীষণ সুন্দর লেগেছিল একটা অত সুন্দর ধবধবে সাদা মন্দির অত পরিষ্কার-পরিচ্ছন্ন উপরটা পুরোটাই সোনায় মোরা

যেমন সামনে একটা lake রয়েছে সেই lake টাতে নাকি একটা কুষ্ঠ রোগী স্নান করেছিল, স্নান করার পর সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়, তারপর থেকে গুরু নানক মানে যারা সেই ওই lake টাকে পবিত্র lake বলে ঘোষণা করেছে, আর ওই lake টার পাশে একটা গাছ রয়েছে সেই গাছটাকে একটা কাক বসেছিল কাকটা যতবার নেমে এসে স্নান করছে ততবার গায়ের রংটা নাকি সাদা হয়ে গিয়েছিল, এটা একটা কথিত গল্প তারপর থেকে শিক্ এ রা ওই গাছটাকে পবিত্র গাছ বলে মনে করে, আর সব সবথেকে রোমাঞ্চকর যে ঘটনাটা বলব মানে আমার কাছে ওই বয়সে অন্তত মনে হয়েছিল তখন সত্য সদ্য জালিয়ানওয়ালাবাগের ঘটনা পড়েছিলাম পড়ে তারপরে যখন ওখানে বেড়াতে নিয়ে গেছে আমার বাবা সেটা খুব মন ছুয়ে গেছিল

যেখানে সেই শত শত মানুষ প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছিল সেই কুয়ো এখন সম্পূর্ণ ঘিরে দিয়েছে তো ওগুলো দেখে না মনটা খুব ভারাক্রান্ত হয়ে গিয়েছিল ইতিহাসের পাতায় পড়া সেই চরম নিশংসতা আর কিছুটা সেদিনকে কিছুটা হলেও উপলব্ধি করেছিলাম চোখের পাতায়, তো সবার চোখ সেদিন ভিজে এসেছিল এটা বুঝতে পেরেছিলাম আহ ছোট মানুষ তো তখন আহ সেই জন্য হয়তো আবেগটা বেশি ছিল যাই হোক এবার যেটা হলো সেটা হচ্ছে যে বিকেল বেলা আহ খাবার দুপুরবেলা খাবার দাবার সেরে বিকেলবেলা যেখানে গেলাম সেটাও কিন্তু আরও একটা আহ মন মাতানো বা মন জুড়িয়ে দেওয়ার মতো একটা জায়গা যেটাকে আমরা বলে থাকি ওয়াঘা border সবাই এই জায়গাটা জানো, ভারত আর পাকিস্তানের সীমান্ত তো ভাবলেই না কি রকম গায়ে কাটা দেয়। আর আগেও বললাম আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ তখন ছোটবেলায় আবেগটা হয়তো আরো বেশি ছিল তো ওখানে যাওয়ার জন্য বিকেল চারটে নাগাদ আমরা রওনা হয়েছিলাম ঠিক ছটা পনেরো সময়

তো সেই দু দেশকে আহ পতাকাটা তো সারাদিন তোলানো থাকে ছটা পনেরো সময় যখন শুরু হয় বিভিন্ন কুচকাওয়াজ গান দু দেশ থেকে দু'রকম ভাবেই হয় তারপরেই পতাকাটাকে নামিয়ে দেওয়া হয় নামিয়ে দিয়ে কিন্তু সেটাকে ভীষণ শ্রদ্ধার সঙ্গে আহ ওখানকার সেনারা মর্যাদার সঙ্গে কিন্তু ভেতরে নিয়ে এসে যেখানে সুনির্দিষ্ট জায়গা সেখানে রেখে দেওয়া হয় উল্টো পাশে হয়তো আহ পাকিস্তানের মানুষজনরাও সেভাবেই করছে সেটা যেহেতু আমাদের দৃষ্টি থেকে অনেকটাই দূরে সেই ভাবে বুঝতে পারছি না দেখতে অবশ্যই পেয়েছি কিন্তু ভারতের টা তো সত্যিই তাই আমাদের চোখের সামনে হচ্ছে যখন গানগুলো বাজছে বা সেনারা যখন তাদের কুচকাওয়াজগুলো গুলো করছে সেটাও কিন্তু সত্যি গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মতন অবস্থা আমাদের দিকে প্রচুর অসংখ্য দর্শক তারা প্রত্যেকে একসঙ্গে আহ হিন্দুস্তান জিন্দাবাদ ধ্বনি তুলছিল যেটা ও কিন্তু মানে সত্যিই ওই অনুভূতিটা ওখানে বসে যে অনুভূতিটা হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না মানে এখনো আমি আহ বাড়িতে আমার মেয়েকে গল্প করি সেও ভীষণ ছোট সে সবে সবে ওয়াঘা border সম্বন্ধে পড়েছে সেও এখন চাইছে মা তুমি আমাকে নিয়ে চলো অবশ্যই নিয়ে যাব আহ ওখানে যাওয়ার ইচ্ছে আমার রয়েছে এবং প্রতিটি ভারতবাসীর একবার উচিত ওখানে ঘুরে আসা তাহলে আহ দেশের প্রতি ভালোবাসা তো প্রত্যেকেরই রয়েছে ওখানে গেলে হয়তো ভালোবাসার আহ কিছুটা মানে অনুভব করা যাবে শরীরে মনে সব দিক থেকে, যাই হোক এইভাবেই আমাদের অমৃতসর ধরাটা সম্পূর্ণ হয় চলে ঘোড়াটা সম্পূর্ণ হয়েছিল আবার যাবো তো আমাদের বেড়ানোটা শুধু অমৃতসর দিয়ে থেমে থাকেনি আমরা এরপরও আরো অনেক জায়গায় গেছি পরবর্তী যে জায়গাটায় গিয়েছিলাম সেটা হচ্ছে ডালহৌসি, সবাই জানো এটা একটা বিখ্যাত পাহাড়ি সহজ আগেকার দিনে যখন আমাদের এখানে ইংরেজরা থাকতো তখন এই শহরটা ইংরেজ খুব সুন্দর ভাবে সাজিয়েছিল হ্যাঁ সত্যি কথাই ওরা হয়তো আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে অনেক অত্যাচার করেছে কিন্তু কিছু কিছু ভালো জিনিস যেমন দিয়েছিল তার মধ্যে এগুলো তো একটাই শহরটাকে খুব সুন্দর করে সাজানো তো বিভিন্ন কাঠের বাড়ি এখনো রয়েছে, যা দেখতে ভীষণ ভালো লাগলো তো পরের দিন আমাদের যাওয়ার কথা ছিল খাদিয়া বিভিন্ন কারণে যেতে পারলাম না চলে গেছিলাম খাম্বা সেটাও ভীষণ সুন্দর একটা জায়গা

সেখান থেকে ফিরে আমরা গেছিলাম চামুন্ডা মন্দিরে আহ আমার মা কাকিমা একটু সকলেই ঠাকুরের প্রতি ভীষণ ভক্তি রয়েছে তো চামুন্ডা মন্দিরের সেই সময় ঠাকুরের আরতি হচ্ছিল সেটা দেখে তাদের খুব ভালো লেগেছিল আহ যদিও আমার তখনও ঠাকুরের আরতি দেখার বয়স নয় সেই জন্য আমি আহ ওটা ভালো লেগেছিল সেটা বলবো না তবে মন্দিরটা দেখতে খুব সুন্দর ছিল তো পরের দিন গেছিলাম ভরমোর তাই দু ঘন্টা সময় লেগেছিল আর সব থেকে যেটা ভয়ঙ্কর বা সাংঘাতিক ব্যাপার সেটা হচ্ছে ভারমরের তখন রাস্তাটা ঠিক করা হচ্ছে এবং তার আগে রাস্তায় ধর্ষ নেমেছিল দুপাশে যে গাড়িটা যাচ্ছে দুপাশটা সম্পূর্ণ খাদ আমাদের গাড়িটা একটু এপাশ ওপাশ হলে খাদে পড়ে যাবে। যাইহোক তবুও ভয় ভয় ভয় ভয় সেই রাস্তাটা আমরা পেরিয়ে গেছিলাম তো ভরমোর এর জায়গাটা ভীষণ সুন্দর আহ যারা মনিমাহেসর কথা জানো এই সেই ভরমোর থেকে মনিমাহেসর রাস্তা শুরু ভরমোর এ চুরাশি টা মন্দির রয়েছে তার মধ্যে দুটো সবথেকে বড় একটা মনিমাহেসর মন্দির আর একটা হচ্ছে নরসিংহের মন্দির অন্যগুলো বিভিন্ন শিবের মন্দির মহিষ মর্দিনী মন্দির এগুলো রয়েছে আহ ভরমোর টা ঘুরে আমাদের মনিমাহেস যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সকলের পক্ষে অতটা রাস্তা হেটে ওঠা সম্ভব না আহ কয়েকজন হয়তো পারতো কিন্তু আর কয়েকজন পারত না সেই জন্য মনি মহেশ যাওয়াটা সেই সময়ের জন্য আমরা স্থগিত রাখি

ছোট্ট আহ পাহাড়ি শহর যেটা দেখতে ভীষণ সুন্দর লাগবে তবে সব জায়গাতে দেখার জিনিসটা সব জায়গায় পাওয়া যায় না বলতে পারো যে আহ একটু হেঁটে ঘোরো ওই প্রকৃতিতে থাকো তোমার মন আপনা আপনি ভালো হয়ে যাবে চারদিকে সবুজ চারদিকে সবুজ পাহাড় মনটাকে ভালো করবে, আমাদের তো এই সারা দিন কোলাহলের মধ্যে থাকা তার থেকে একটু না হয় নিস্তার পেলাম যাইহোক তারপরের দিন চলে গেলাম পালামপুর সেখানে যাওয়ার পথে আহ পড়েছিল কাংরা বলে একটি মন্দির তো কাংরাতে আহ একটা ব্রজেশ্বরী মন্দির রয়েছে সেটা খুব বিখ্যাত কিন্তু গেলে ওটাতেও অনেক হাঁটতে হবে প্রায় পনের থেকে কুড়ি আহ মিনিট ধরে আমরা হেঁটেছিলাম সেই রাস্তাটায় যাওয়ার জন্য যাই হোক গেলাম খুব সুন্দর মন্দির আবার বললাম মন্দিরের প্রতি অতটা টান না থাকলেও মা কাকিমার যেহেতু মন্দির এর প্রতি টান রয়েছে সেহেতু সবাই মিলে একসঙ্গে সেখানে পৌঁছেছিলাম পরের দিন আমাদের যাওয়ার কথা হচ্ছে তোমার আহ বৈদ্যনাথ মন্দির দেখতে বৈদ্যনাথ মন্দির যাওয়ার ওটা হচ্ছে মান্ডির দিকে যেতে গেলে বৈদ্যনাথ মন্দির টা পরে ওটা একটা ছোট্ট পাহাড়ি সাগর সেখানে বৈদ্যনাথ মন্দির টা দেখে এবার আমরা যাব হচ্ছে কুলু তো কুলু যাওয়ার পথে ভুন্টার হয়ে যাওয়ার কথা ছিল ভুন্টার হয়ে মনিকরণ এ যাওয়ার কথা ছিল কিন্তু রাস্তায় প্রচন্ড উম ধ্বস নামার জন্য আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারলাম না সেই জন্য আমাদের কাকু বলল যে এখন আর আহ যাওয়ার দরকার নেই আমরা বরং কুলুতেই চলে যাই কালকে সকাল বেলায় আমরা দেখতে যাবো মানিকরণ কিন্তু কুলু যাওয়ার পথে যে বললাম ভুন্টার বলে যে জায়গাটা সে জায়গাটা এতই সুন্দর সেখানে আমরা আহ আমরা নেমে অনেকক্ষণ সময় ধরে সেই জায়গাটার সৌন্দর্য উপভোগ করেছিলাম বিপাশা আর পার্বতী নদী পরস্পরের সাথে এখানে মিলিত হয়েছে ।

মাধ্যাকর্ষণ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর ধীরগতিতে প্রবাহমান তুষার বা কঠিন বরফকেই বলে হিমবাহ ধীরগতিতে প্রবাহমান হিমবাহ বিজ্ঞানী থিংক এর মতে কেলাসিত তুষার এবং গলিত জলের পুন কেলাসী ভবনের ফলে সৃষ্ট বরফ এবং ফিন্টের সম্মেলিত অতি শীল স্তুপ যখন প্রায় সম্পূর্ণভাবে বা বেশিরভাগ অংশ স্থলভাগের অবস্থান করে অবস্থান করে এবং তখন তা বর্তমানে এবং অতীতের সাক্ষ্য বহন করে তাকে বলে হিমবাহ যেমন গঙ্গোত্রী সিয়াচেন লাম্বার্ড ইত্যাদি পৃথিবীর দীর্ঘতম হিমবাহ গ্রিনল্যান্ডের পরে গড়বেগ দিনে কুড়ি থেকে পচিশ মিটার বিশ্বের বৃহত্তম হিমবাহ আলাস্ক হোয়ার্ড আলাস্কার মালা সীনা বিশ্বের বৃহত্তম পার্বত্য হিমবাহ আন্টার্টিকার লামবার্ড বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কারাকোরাম পর্বতের সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ ইংরেজি glacier শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ গ্ল্যাসিস ফরাসি শব্দ গ্লেস থেকে ইউরোপের geo science union এর সমীক্ষা অনুসারে বর্তমানে গ্রিনল্যান্ডের জেকভল হ্যান্ডস পৃথিবীর দ্রুততম হিমবাহ যার গড় গতিবেগ প্রায়, ছেচল্লিশ মিটার per দিন নদী বায়ু প্রবাহ ইত্যাদি শক্তির ন্যায় হিমবাহ ক্ষয় বহন এবং সঞ্চয় কার্য করে থাকে এই প্রক্রিয়াগুলি নিচে আলোচনা করা হলো ক্ষয়কার্য পূর্বেই হিমবাহের সঞ্চালন বা গতিশীলতা র ব্যাখ্যা প্রদান করা হয়েছে এ সঞ্চালনকালীন ভূভাগে ঘর্ষণজনিত কারণে ক্ষয়কার্য হয় এই ক্ষয় প্রধান দুটি প্রক্রিয়ায় হয়ে থাকে যথা all হর্স প্রক্রিয়া সাধারণত বিশুদ্ধ হিমবাহ তেমনভাবে ক্ষয়কার্য করতে পারে না কিন্তু হিমবাহের মধ্যে পূর্বেকার ক্ষয়ে যত পদার্থ সমূহ যদি প্রথিত থাকে তখন হিমবাহ তার উপত্যকা তার গাত্রে ঘর্ষণ দ্বারা যে ক্ষয় করে তাকে বলে অবঘর্ষ অবঘর্ষই হল হিমবাহের ক্ষয়কার্যের অন্যতম প্রক্রিয়া সাধারণ উচ্চভূমি বা উপত্যকার হিমবাহ মুখী ঢাল এই প্রক্রিয়ায় মসৃণ কালের সৃষ্টি করে উৎকাটন প্রক্রিয়া হিমবাহর তলদেশের শিলা গর্ত বা পর্বত গাত্রে ফাটল এবং দাহন দেহের আবহবিকার এমন এবং regulation এর ফলে প্রস্তর গুলি শীতল হয় এবং হিমবাহের চাপে সহজেই আলগা পাথরগুলি পর্বত গাত্র থেকে বিচ্ছিন্ন হয় একেই বলে উটপাটন হিমবাহের প্রবাহ পথে সৃষ্ট বাধার উপর পার্শ্বে নিম্ন ঢলে চাপ হ্রাস হয় তাই গলনাঙ্ক পুনরায় জমে যায় এবং ফটোলে জল প্রবেশ করে এই জল গিয়ে উৎপাদন ক্রিয়া সম্পন্ন করে এই রূপ ক্রিয়াকে আবার ক্ষয় কার্যের কারণে ভারী শিলা অপেক্ষাকৃত যদি হালকা বরফ দ্বারা প্রতিস্থাপিত হয় বলে ভার লাঘব জনিত ক্রিয়ায় ভূপৃষ্ঠের সমান্তরালে ফাটল সৃষ্টি হয় যার মধ্যে জল অনুপ্রবেশ করে এবং জমাট বেঁধে তুষারের ক্রিয়ায় শিলায় অগ্নিকরণ ঘটে নিয়ন্ত্রক সমূহ হিমবাহের ক্ষয় কার্যের নিয়ন্ত্রক গুলি হল ভূমির ঢল হিমবাহের গতিবেগ এবং ক্ষয় কার্য এরসমানুপাতিক হারে প্রভাবিত করে হিমবাহের গভীরতা প্রবাহের বেগ অঘর্ষ প্রক্রিয়ায় হয় ভূমি শিলার ধারন এবং ফাটলের শিলার উৎপাটন এবং ক্ষয়ের সহায়ক হিমবাহের তলদেশে কঠিন স্থলে শিরাখণ্ড অঘর্ষের সহায়ক কঠিন ও কোমল শিলার অবস্থান কঠিন শিলা ক্ষয় রোধ করে চৌকাঠের ন্যায় উচ্চভূমি এবং কোমল শিলা ক্ষয়ের আধিক্যের কারণে পঞ্চ ভ ভিষণ সৃষ্টি করে হিমবাহের তলদেশ বরফের গনন সূক্ষ্ম শিলা চূর্ণের অপসারণ এবং নিচে পড়ে নিতে পারে অনর্থিত শিলার ক্ষয়কে ত্বরান্বিত করে উপত্যকার সংকীর্ণতা বা প্রশস্ততা ক্ষয় কার্যকে প্রভাবিত করে হিমবাহের আবর্তন মূলক ফলন হিমো ক্ষয় কার্যকে প্রভাবিত করে পরিবহন পূর্বোক্ত ক্ষয়জাত পদার্থ সমূহ হিমবাহের দ্বারা তার প্রবাহের দিকে স্থানান্তরিত হয়ে থাকে এগুলি হিমবাহের বরফের সাথে প্রথিত অবস্থায় হিমবাহের তলদেশে এবং পার্শ্বদেশে শিলা খন্ড হিমবাহের সাথে পরিবাহিত হয়

হিমবাহ হিমবাহের পার্শ্বভাগে সম্মুখভাগে এবং তলদেশে সঞ্চিত হয় এগুলি সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ থেকে স্থূল পদার্থ সকল আকারের হয়ে থাকে প্রসার দ্বারা বাহিত এই ক্ষয়জাত পদার্থের সঞ্চয়কে সাধারণত বাবরেখা বলে এছাড়াও তা বিভিন্ন রূপে সঞ্চিত হতে পারে হিমবাহ গলে জলধারায় পরিণত হলে সেখানে সঞ্চয়কার্য প্রাধান্য দেখা যায় যেখানে হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের দ্বারা সঞ্চয় হয় সেখানে স্তর বিন্যাস ঘটে হিমবাহের সঞ্চয়ের সাথে ওই রূপ গুলি নিম্নলিখিত সর্বোপরি উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের প্রক্রিয়ায় ক্ষয়কার্য দ্বারা গঠিত এক বিশেষ প্রকার ভূমিরূপ হল করি সেগুলো বরফ মুক্ত অবস্থায় দেখতে অনেকটা আরাম কেদারান ন্যায় বা চামচের গর্তের গর্তের ন্যায় হয় মার্কিন যুক্তরাষ্ট্রে এবং স্কটল্যান্ডে একে বলে করি

জার্মান ভাষায় একে বলে কার্ভস, ক্যানি ডিনেভিয়ান ভাষায় মন ও

এপর তা কাটিয়া বরফ স্পঞ্জিতো হলে একে দেখা যায় না এর বরফ বৈপরীত্য উত্তাপের কারণে গোলর গেলে সেখানে পরিহদ সৃষ্টি হয় জন ভারতের উৎপন্ন একটি পরিহদ পরক বা পরের তিন টি অংশ দেখা যায় যথা অস্টিক প্রাচীর পরের পেছনের দিকের খাড়া দেওয়াল এ শেষ এর উচ্চতা সাধারণত দেড়শ থেকে নয়শ মিটার হয়ে থাকে, এর ঢালে সঞ্চয় কার্য বিশেষ দেখা যায়, অর্থাৎ এর গঠন অনুসারে কোন ভূমিকা নেই এখানে inportant ধন্য লক্ষণীয় উপবাহিত এটি পরের দ্বিতীয় অংশ সে কেরিম মেঘ নিম্নতর অংশবিশেষ এটি সাধারণত সেখানে বরফ গলা জল সঞ্চিত হয়ে বরিক হদর সৃষ্টি করে। কান্ত ও সংকট পরিকৃতি অংশ হলো চৌকট যা তড়িৎ শেষ অবস্থান করে যা মূলত গিয়ের ন্যায় অংশ বিশেষ শ্রেণীবিভাগ ভূবিজ্ঞানী রাসেল পরীকে চার ভাগে ভাগ করেন যথা সরলপরী যৌগিক পরি নিহসন পরি ফলান্ত পরি এরেক থাইকেরে দাড়া পাহাড়ের উচ্চ অংশ তে বাস করে ফলে অধিকাংশ এরূপ নীতিশার কে উঁচু অংশে ছুরির ন্যায় রূপ অবস্থান করে। এদেরকে বলে এরেট বা এবিটি এগুলি অনেকটা নদীর ন্যায় অবস্থান করে একে ইংল্যান্ডে বলা হয় সরেট কোন উচ্চ মালভূমি বা পার্বত্য অংশে ক্ষয় কার্যের দ্বারা সরেটের পাঁচটা প্রসারণ হল খাড়া ঢাল ও বর্গ খাতে সৃষ্টি হয় এবং মধ্যবর্তী অংশে শামুকের ন্যায় আকৃতি বিশিষ্ট হয় যাকে বলে ক্লু প্লেট বা প্ল্যান সরেটের পশ্চাৎ প্রসরণ সম্পূর্ণ হলে এই পর্যন্ত উচ্চভূমিতে পরিণত হয় পিরামিড ফিলা বা হর্ন কোন পর্বত শৃঙ্গের বিভিন্ন দিক থেকে একাধিক পরীর সৃষ্টি হলে হিমাবয় ক্ষয়ের ফলে মধ্যবিত্ত অংশে পিরামিডের ন্যায় দেখতে খরবরচ মত হলে পিরামিড ফিলা বা হর্ন যেমন সূর্য সুইজারল্যান্ড এর ম্যাটার হর্ন এগুলো যদি তারা মাছের ন্যায় দেখতে হয় তো তাকে বলে তা স্টার ফ্রিজ এরেট হিমালয়ের পার্বত্য অঞ্চলে একাধিক হর্ন দেখা যায় যেমন ভারতের নীল প্রার্থনে রথ থেকে শীর্ষ পর্যন্ত প্রসারিত হলে হিমবাহ উপত্যকা বা ইউ আকৃতি উপত্যকা পাদদেশ এবং অপেক্ষাকৃত মসৃণ খাড়া ঢাল যুক্ত পার্শ্বদেশে এরূপ বৈশিষ্ট্য পূর্ণ হিমবাহ সৃষ্ট উপত্যকাকে বলে হিমদ্রোণী বা হিমবাহ উপত্যকা এর আড়াআড়ি প্রস্তুচ্ছেদ ইংরেজি ইউ আকৃতির ন্যায় হয় বলে একে বলে ইউ আকৃতির উপত্যকা প্রকৃতপক্ষে হিমবাহ উপত্যকায় পার্শ্ব চিত্রে কয়টি নদী ও নেয় একটি বিশাল দড়িকে রুপার সাহায্যে মাঝখানে একটি ঢিল বেঁধে ঝুলিয়ে দিয়ে তাকে নারী তত্ব রেখা বলে সাধুবাবা তার হিমবাহের ক্রিয়া পাদদেশ প্রশস্ত এবং পার্শদেশ খাড়া ঢাল যুক্ত হয় এবং এইরূপ আকৃতির উপত্যকা গঠন করে হিমবাহ বিজ্ঞনীদের ধারণা অনুসারে নদী দ্বারা সৃষ্ট উপত্যকার মধ্য দিয়ে পরবর্তীকালে হিমবাহ প্রবাহিত হওয়ার কারণে অধিকাংশ হিমদ্রোণী সৃষ্টি হয়েছে অর্থাৎ হিমদ্রোণী গুলি, নদী উপত্যকার পরবর্তীতে পরেই শেষ হয় এবং এরপর থেকে হিমদ্রোণী র সূত্রপাত হয় এবং তা পরে অনেক নিচে অবস্থান করে আলটি হিমদ্রোণী ঐশোনি হিমদ্রোণী বিশ্ব হিমদ্রোণী এগুলো হিমদ্রোণী হিমেশ শরী পরবর্তী অংশ থেকে প্রকৃত হিমবাহের সূত্রপাত হয় এই সময় হিমবাহের দৈর্ঘ্য লম্ব চ্ছেদ অংশ দুটো এবং অপর জায়িত হয় কোন কোন ক্ষেত্রে প্রথম প্রথম মসৃণ এবং মমতলাপর হয় অনেকসময় তা দেখতে অনেকটা ঢাল বিশিষ্ট হয় যাকে বলে হিমো শরী সাধারণভাবে এই ধরনের হিমবাহ উপত্যকায় এদের বেশি দেখা যায় কারণ এক্ষেত্রে হিমবাহ স্থায়ীত্ত্ব তুলনামূলক বেশি প্রত্যেক ধাপে তিনটি অংশ প্রথমে এটি ধাতুর নিম্নমুখী ঢাল এটি ঢালের সম্মুখ প্রান্ত এবং রাইজার এর পশ্চাৎ অংশ অবস্থিত গোবলাট ন্যায় অংশবিশেষ ক্ষেপ এটি ঢালের সমতল অংশবিশেষ যা চ্যাপ্টা প্রকৃতির এটা উপরের দিকে আংশিক ঢালু হয়ে থাকে

এটি সারিবদ্ধ হিমবাহ উপর থেকে দেখতে পাখির দানার মতন হয় অনেক ক্ষেত্রে এগুলো নদীর পাশে যুক্ত থাকে ভূবিজ্ঞানী কটন বলে অভিহিত করেন যেমন রূপকুণ্ড হিম কুণ্ড ইত্যাদি ঝুলন্ত উপত্যকা ছোট ছোট হিমবাহ বা উপ হিমবাহ গুলি প্রধান হিমবাহের সাথে মিলিত হয়ে মূল হিমবাহের বরফের পরিমাণ বৃদ্ধি করে ফলে এই হিমবাহ উপত্যকা আরো বড় এবং গভীর হয়ে পড়ে এবং তার শাখা হিমবাহ অনেক নিচে অবস্থান করে এই দুই হিমবাহের সংযোগস্থলে খাড়া পোল সৃষ্টি করে। পরে হিমবাহ সরে গেলে বা গলে গেলে ওই হিমবাহ গুলি উপত্যকার মূল হিমবাহের উপর ঝুলন্ত অবস্থায় বিরাজ করে বলে এরূপ উপত্যকাকে বলে ঝুলন্ত উপত্যকা এরূপ উপত্যকায় অনেক সময় হিমবাহ গুলি ঝুলন্ত উপত্যকা সৃষ্টি করে হিমবাহ সরে গিয়ে এই স্থানে নদী গঠিত হলে উপত্যকার মুখে জলপ্রপাত গঠন করে যেমন MARKIN যুক্ত রাষ্ট্যের মরসেট নদীর জলপ্রপাত একটি ঝুলন্ত উপত্যকা ন্যায় সৃষ্টি জলপ্রপাত প্রধান উপ হিমবাহের বৈশিষ্ট্যময় ক্ষয়ের কারণে এইরূপ ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় বলেই অনেক ভৌগোলিক মনে করেন প্রধান হিমবাহের প্রস্থ স্তর এবং বরফের পরিমান অধিক হবার কারণে উপ হিমবাহের উপত্যাকা প্রধান হিমবাহের উপর ঝুলন্ত অবস্থায় থাকে আবার অনেকের ধারণা অনুসারে প্রধান উপত্যাকা জলের দ্বারা ক্ষয় প্রাপ্ত হয় এবং তাদের উপ হিমবাহের সমুহ উচ্চ পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়। এই জলের কারণে প্রধান উপত্যকায় এদিক গভীর হয়ে পড়ে কিন্তু উপ হিমবাহ বরফে পরিপূর্ণ থাকার কারণে প্রধান উপত্যকা থেকে অবস্থান করে উপত্যকা সৃষ্টি করে পর্যবেক্ষণ দ্বারা এরূপ উপত্যকার নিম্ন লিখিত বৈশিষ্ট্য সমূহ দেখা যায় সকল উপ হিমবাহ ও উপত্যকার সমূহ প্রধান হিমবাহের উপর সুষম ভাবে ঝুলে থাকে না সকল হিমবাহ উপত্যকা সমূহের ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় না

যেখানে উপ হিমবাহ সমূহ অপেক্ষাকৃত উচ্চ পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয় সেখানে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি করে প্রকৃতস্থল পার্বত্য অঞ্চলে নদীগুলো সাধারণত অধিকক্ষিপ্তাংশের ছোট ছোট বাঁক নিয়ে প্রবাহিত হয় পরে এইরূপ নদী উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ প্রবাহিত হয় ফলে তা নদীর ন্যায় আঁকাবাঁকা পথ তেমন চলতে পারেনা বরং কিছুটা সোজা পথ অনুসরণ করে করে তাই হিমবাহ এমন সময় অধিকক্ষিপ্তাংশে অগ্রভাগকে কেটে। কিছুটা সোজা পথে অগ্রসর হয় একেই বলে প্রকৃতস্থল এর আকৃতি কিছুটা ত্রিভুজের ন্যায় হয়ে থাকে ক্ষীয়ত একটি অক্ষাংশে সমুদ্রের উপকূল অংশে হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা সমুদ্রপৃষ্ঠের নিচে বা সমুদ্রপৃষ্ঠ থেকে এরকম হিমবাহ উপত্যকার সৃষ্টি হয় তাকে বলে কিয়ত এগুলো প্রকৃতপক্ষে নদীর তলে নিম্নে অবস্থিত অতি হিমবাহ উপত্যকা বিশেষ এর বৈশিষ্ট্য গুলি হল এর নিম্ন প্রান্তে উচ্চতর অংশ থাকে, সেটা তাকে সমুদ্র থেকে পৃথক করেছে একে ক্ষীয়ত বলে অনেকের মতে অনেকের মতে প্রান্ত ভাগে বরফের ঘনত্ব কম থাকার কারণে বা স্বল্পতার কারণে এরূপ হিমবাহের সৃষ্টি হয়েছে ক্ষীয়ত একটি উৎপাদন সৃষ্টিতে ক্ষীয়ত একটি ভূমিকা পালন করেছে অনেক ক্ষেত্রে এখানে একাধিক ঝুলন্ত উপত্যকা লক্ষ করা যায় ক্ষীয়তদের মধ্যভাগের গভীরতা অধিক হয় স্কটল্যান্ড, নরওয়ের, গ্রিনল্যান্ড, কলম্বিয়া এই স্থানে ক্ষীয়ত লক্ষ্য করা যায় নরওয়ের ক্ষীয়ত পৃথিবীর গভীরতম হিম পরীক্ষা পার্বত্য হিমবাহ উপত্যকায় হিমবাহের উপর ঘর্ষণ এবং উৎপাদন প্রক্রিয়ায় হিমবাহের তলদেশে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে বলে হিমো পরীক্ষা এর দৈর্ঘ্য বারো থেকে কুড়ি ফুট উচ্চতা দশ থেকে চল্লিশ ফুটের উপর প্রস্ত একশ মিটার হয়। চাপাদর ম্যাকেন্সি এদের দেখা যায় প্রস্ত হিমবাহের অবঘর্ষণ প্রক্রিয়ায় অনেক সময় শিলা খাতের ছোট বড় গর্তের সৃষ্টি হয় একে বলে পোস্তাকার এগুলি বিভিন্ন আকৃতির হয়। এই প্রান্ত গুলি সাধারণত মসৃণ আকার হয়ে থাকে হিমবাহের ক্ষয় কার্যের কারণে সৃষ্ট আকৃত ও ক্ষয়ক্ষতির পড়লে ভূমির নেয় অবশিষ্ট উনিশশো চার খ্রিস্টাব্দে এই নামকরণ করেন পন্ডিচেরি থেকে হিমবাহের প্রবাহ আসে কারণে এই হিমবাহের সৃষ্টি হয় কিন্তু বিপরীত দিকে উৎপাদন প্রক্রিয়ার কারণে খরা মসৃণ বা উগ্র প্রান্তে ঢালের সৃষ্টি হয় এর আকার ও আয়তনের যথেষ্ট তারতম লক্ষ্য করা যায় এবং মসৃণ নেয় দেখতে হয় সমতলের আয়তন এরূপ হিমবাহ সাধারণত হিমবাহের ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় মেরি উপত্যকায় এবং ক্যালিফোর্নিয়ায় এই মসৃণাতন দেখা যায় হিমবাহের প্রবাহের পথে কোন কঠিন শিলা যেমন আগ্নেয় বা ব্যাসাল্ট কোন অবস্থান করলে হিমবাহ প্রথমে সামনের কঠিন অংশ কে ক্ষয়ের চেষ্টা করে কিন্তু বিশেষ ক্ষয় করতে না পেরে উচ্চভূমি গঠন করে একে বলে ক্যাল এই কঠিন শিলা পিছনের কোমল শীলাকে হিমবাহের ক্ষয় আঘাত থেকে রক্ষা করে বলে একটি বিস্তীর্ণ নেয় অবস্থান করে যাকে বলে টেপ বৃষ্টিতে স্থান জুড়ে অবস্থান করে। পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রী এবং তেল পাঁচ ডিগ্রী ক্রমনিকাতে অবস্থান করে হিমবাহের সঞ্চয় উচ্চক্ষয় যুক্ত অঞ্চলে হিমবাহের প্রধান কাজ হয় ক্ষয় সাধন এবং স্থান বিশেষে করে থাকে,

এবং সঞ্চয় করে নানান সৃষ্টি করে হিমবাহের সঞ্চয়জাত এই ভূমিরূপ সমূহ হল ব্রাহ্ম রেখা হিমবাহের প্রবাহ পথে বিভিন্ন রকমের ক্ষয় যুক্ত শিলা নুড়ি কাকর বালি কাদা সঙ্গে স্থানচ্যুত হয় এবং নিচের দিকে প্রবাহিত হয় এদেরকেই বলে ব্রাহ্ম রেখা পিষ্টে উচ্চ অববাহিক ইত্যাদি স্থানে এইরূপ ব্রাহ্ম রেখা দেখা যায়। এরা দীর্ঘ এবং সংকীর্ণ হয়। যার উচ্চতা ত্রিশ মিটার হয় এগুলোর সাধারণত অনুসারে এর গঠন হয় না কঠিন অবস্থা বৈশিষ্ট্য নিরিখে একে বিভিন্ন ভাগে ভাগ করা যায় তবুও এটি পরিণত

সৃষ্টি একেওপেন মাই ওপেন মাইএকে ইন ফরেনার বলা হয় একসাথে প্রায় একশো মিটার হয় থাকে এক্ষেত্রে হিমবাহের বরফের প্রস্থ প্রসারণের কারণে নানা বিক্ষিপ্ত শৈল শিলার ধূলি উৎপন্ন কত গুলি বিক্ষিপ্ত নিম্ন ভূমি বা খাদ ধরে বিচ্ছিন্ন থাকে সেই বলতে হিমবাহ নব এন্ড বেসিন মহাবিশ্ব ন অফে এই রূপ ওই দেশের সৃষ্টি হয় স্পর্শ দ্মভরেখা

যখন হিমবাহ বাহিত পরে সমূহ হিমবাহ উপ্রতাকায় দুই পাশের উপ্রতাকায় হয়ে সমান্তরালে সঞ্চিত হয় তখন তাকে বলে এদের ইছে থাকে রেখে দেই মিলত হয়ে চেষ্টা করে নিরদেশ করে

এ ছারা অন্নান অনেক ক্ষেত্রে হিমভহ একেই বলে হিমভহ বধ রেখে মধ্যে দিয়ে পোঁছাই কারনে করে তখন হিমভহ তাকে বলে হিমহ রেখা ফলে হিমভহ পরিমান পুনারাই ব্রিধি পেলে সামনের দিকে আগেইয়ে যাই আইতাকে বলে পশ হিমভহ এই ক্ষেত্রে যদি হিমবাহের জল বৃদ্ধি পায় ইহা ইতস্তত বিচিত্র হয়ে গেলে উহ উহ বলওত গরমের ধর্মরেখা যখন ক্লান্ত ধর্মরেখা সম্মোহন অভ্যস্তান করে তখন তাকে বলে উপরের একটা সজ্জিত হয় তখন তখন তাকে বলে ওজন রমেন । এর উচ্চতা প্রায় দু স থেকে দৈর্ঘ্য প্রায় এক ইঞ্চি হয়ে থাকে এরা এটা সমুদ্র সম্মুখে পর্যন্ত প্রসাহিত বলে সমুদ্রের এবং ইত্যাদি